এটা একটা শাড়ি গামছা ষ্টেশনারি কিছু আছে জিনিসপত্র গোছানো আছে দোকানে আছে এটা দোকানটা ওপরের তাকে অনেক কিছু রাখা আছে দেখছি এখানে তাকে দ্বিতীয় তাকে গামছা রাখা আছে নিচেও গামছা রাখা আছে ।

ইটা পুরুলিয়া পুরুলিয়া জেলা অযোদ্ধা পাহাড়ের ড্যাম ড্যাম -এর ঐযে জল ফেলছে সাইড দিয়ে ধারে পাশে-এ এদিকে মাটির অনের পরে আছে অনেক গাছ গাছড়া পরে আছে দূরে আকাশ নীল আকাশ দেখা যাচ্ছে আর দূরে একটু জঙ্গলের মত দেখা যাচ্ছে।